এই ছবিতে একটি ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে ছেলেটি কানে হেডফোন দেওয়া আছে আর সেলফি তুলছে পেছনে রয়েছে--

আর দেয়াল এর গায়ে একটি ব্যাগ রাখা আছে অপর সাইড-এ রয়েছে একটি ঘড়ি আর একটি লাল রং এর পর্দা দেখা যাচ্ছে।

এইটি একটি শপিং মল -এর ছবি -টি অনেক বড়ো।

পাহাড়ের চূড়ার মাথার উপর দেখতে পাওয়া যাচ্ছে নীল সাদা রং এর আকাশ ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।